এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি রাস্তার পাশে--

এটি একটি প্রাইভেট ব্যাঙ্ক এবং এই ব্যাঙ্ক এর মাধ্যমে--

আলুর বাজারের অতবা সবজির বাজারের মধ্যে কার একটি আলুর ছবি।

সেটি ডুম লাইট দিয়ে সাজানো রয়েছে সম্ভবত সেই বাড়িটিতে কোনো অনুষ্ঠান চলছে।

এবং সেখানে কিছু কিছু ছেলেরা ছোট ছোট ছেলেরা একসাথে --

এই ছবিটিতে দেখতে পারছেন একটি চিড়িয়াখানার--

অনেক অরণ্য গেছে অথার্ৎ জঙ্গলের মতো দৃশ্য দেখা যাচ্ছে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ।

ও তৈরি এবং সম্ভবত এটি কোনো --

পেট্রোল নিয়ে যাবার জন্য একটি গাড়ি এই গাড়ি করে পেট্রোল উম--

মানুষ গিয়ে চড়তে পারে এবং এই ওয়াটার পার্ক টি যথেষ্ট বড়।

এই ছবিটি যে দেখতে পাচ্ছেন একটি বাগানের দৃশ্য সম্ভবত কোনো--

সেখানে একটি পরি দুটি পরির মূর্তি রাখা রয়েছে।

এবং খোলা জায়গা রয়েছে বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েদের খেলার জন্য।

এবং বিভিন্ন গাছ ভিতরে রয়েছে এবং ছোট ছোট দোলনা স্লিপ রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের।

এবং রেস্টুরেন্ট -টি ছোট হলেও যথেষ্ট সুন্দর করে ডেকোরেট করা রয়েছ--

সময় কাটাতে পারেন এবং বিভিন্ন ধরণের স্ন্যাকস বা ফুড বা কফি খেতে পারেন।

খুবই সুন্দর ব্রিজ টি ব্রিজ টি চওড়া এবং যথেষ্ট সুন্দর এবং--

বেঁধে রাখা রয়েছে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের উদাহরণ।

এখানে বিভিন্ন পড়াশুনা থেকে শুরু করে বিভিন্ন।

এখান থেকে বিভিন্ন মানুষ এসে টোটো কিনতে পারে।

এবং এই রুম এর ভিতরে বিভিন্ন আট্রিস দের--

এখানে এসে তাদের দরকারি জিনিসপত্র ক্রয় করছে।